তারপরে এ-এ-খানে একটি পখির দেখাচ্ছে ও ধারে মেলায় হারা হারা ঘাস আছে।

আর টেবুল টাতে সস রাখা আছে হারায় কালার - এর টেবুল ।

আর নিচো তে লেখা আছে রিল --

কলেজ এর বটে। এথা বি. এড. পড়া হয়েছে ।

একটি হলদা রং এর বিল্ডিং আছে।

বড়ো বড়ো গাছ আছে আর বটে ।

একটি টো-টো ও আছে এধার থেকে এটোতে একটি লোক--

একজনে মাস্ক পরে চশমা পরে আছে তিনটা মেয়ে আছে তারপরে এ সাব--

এই তা হচ্ছে সব কাঁচা কুচু কুচু পাকা আছে।

আর রং করা আছে এধারে মেলায় গাছ ব্রিজ দেখাছে --